পুরোনো গাড়িতে-এ সামনে ছোট ছোট ইটের রাস্তা ইট গুলো সব উঠে উঠে গিয়েছে রং সামনে রাখা রয়েছে। এ রং করছে।